চে তার সামনে আর একটা সাইকেল রাখা আছে দুটো বাচ্চা আছে অ--

পরপর দুটো দুদিকে দোকান একটা পার্লার দেখা যাচ্ছে-এ--

এটা একটা ঘোরার জায়গা। অনেক গাছপালা রয়েছে দূরে একটা বড় দেওয়াল রয়েছে।

এবং ভিতরে বাইরেটা বহুত ভালো ভাবে সাজানো রয়েছে। দুটি পুতুল রাখা রয়েছে মেয়েদের।

আহ পাথর দেখা যাচ্ছে অনেক।

জানলায় অনেকগুলো কাঁচ ফাঁটা রয়েছে-এ--

সব নেট দিয়ে ঘেরা।